খাবারদাবার হরলি- ইক্স স- সব রয়েছে উপরে পতঞ্জলি ব্যানার দেওয়া রয়েছে এই সাইড এ একটি টুল রাখা রয়েছে এই সাইড এ কিছু বস্তা রয়েছে সামনের একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে একটি ব্লু বালতি দেখা যা--

তার মাঝখানে একটি টব রাখা রয়েছে চারদিকে প্রচুর গাছপালা রয়েছে পেছনে একটি রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট -টির কালার হচ্ছে গিয়ে সি গ্রিন কালার ।

সামনে একটি ব্লু কালার এর ব্যানার দেখা যাচ্ছে তাতে লেখা রয়েছে ফেডারেল ব্যাংক এ.টি.এম. পাশে--

এখানে একটি মোবাইল এর দোকান দেখা যাচ্ছে যেখানে ব্যানার এ লেখা আছে ইনটেক্স এবং একটি মোবাইল এর ছবি দেওয়া আছে নিচে ভিভো লেখা আছে।

সামনে একজন ছৌ নাচ দেখাচ্ছে তার মাথায় বিশাল বড়--

মুখোশ পরা তার হাতেও কিছু জিনিসপত্র রয়েছে সে একটি হোয়াইট কালার এর ড্রেস পরে রয়েছে পেছনদিকে কয়েকজন বাচ্চাকাচ্চা এবং ভদ্রলোক ভদ্র মহিলারা বসে রয়েছেন দাঁড়িয়ে রয়ে--

কিছু বেলুন দেখা যাচ্ছে পিঙ্ক কালার এর ব্লু কালার এর ইয়েলো কালার এর কিছু গাছপালা রয়েছে আকাশপুরো নীল।

এখানে কিছু বয়ান দেখা যাচ্ছে যেখানে হোয়াইট কালার এর নুন রাখা রয়েছে কিছু ডাল রাখা রয়েছে একটি ফোন পে স্ক্যানার রয়েছে এই সাইট - এ কিছু চকলেট রয়েছে যেখানে--

পন্সের কিছু কৌটো রাখা রয়েছে কিছু চিপস -এর প্যাকেট ঝুলছে কিছু মশলার প্যাকেট ঝুলছে ।

একজন একটি বাচ্চাকে এই পাড়ে আনার চেষ্টা করছে আরেকজন তার আর অপর হাতটি ধরে রয়েছে।

দাঁড়িয়ে রয়েছেন কিছু লোকজন একটি সিঁড়ি দেখা যাচ্ছে একটি টোটো চলে যাচ্ছে তার পাশে একটি টার্টল এর দোকান রয়ে-এছে।

ব্ল্যাক কালার -এর ছাগল দেখা যাচ্ছে ব্রাউন ছাগল দেখা যাচ্ছে।

বাচ্চা একটি গ্রীন কালার -এর রাঙ্গলি নিয়ে কাজ করছে কয়েকজন হোয়াইট কালার -এর রাঙ্গলি নিয়ে কাজ করছে কয়েকজন ইয়েলো --

এখানে এস .ভি .এফ সিনেমাস লেখা রয়েছে এক জায়গায় সাইড -এ এক জায়গায় লেখা রয়েছে বিগ বাজার ।

সামনে একটি হোয়াইট কালার -এর বাস দেখা যাচ্ছে। বাস -এর --

কয়েকজন বাস এর দরজার সামনে ভিড় করে রয়েছেন।

কয়েকজনের হাতে পোটলা টাইপ এর জিনিস রয়েছে এই সাইড এ একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে পেছনদিকে প্রচুর গাছপালা রয়ে--

সামনে একটি স্টেশন দেখা যাচ্ছে সেই স্টেশন -এ ফ্ল্যাকেট -এ লেখা আছে ঝালদা এবং স্টেশন -এ কয়েকজন ভদ্রমহিলা ভদ্রলোককে দেখা যাচ্ছে একটি বসার সিট রয়েছে।

এখানে দেখা যাচ্ছে জিম এর কয়েকটি ইন্সট্রুমেন্ট ।

হোয়াইট কালার -এর মোজা পরে রয়েছে একজন ব্ল্যাক কালার -এর মোজা পরে রয়েছে একজনের রেড বা এক একজনের ব্ল্যাক ব্যাগ ।

সামনে একটি শোকেস দেখা যাচ্ছে শোকেস এর মধ্যে কিছু টি-শার্ট রাখা রয়েছে গ্রীন ব্লু ব্ল্যাক ।